hello! কি খবর রে দুলাল? কেমন আছিস? এইতো বেশ ভালোই আছি।

এই ভালোই আছি একরকম বলতে গেলে। উম তা হচ্ছে বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সব বেশ ভালোই আছে, তবে একটু problem হয়েছে কারণ অ্যাঁ আমার ভাইকে আজকে বুঝলা মানে তোমার এই দুপুর দিয়ে খাওয়া দাওয়া করল তো দিয়ে বলছে একটু পেটে লাগছে বলছে বুঝলা তো ভাবলাম ডাক্তার দেখাবো। তো বলছে আর আজকার দিন দেখে তারপর তখন কালকে নিয়ে যাবো বলছে ও হ্যাঁ তা doctor দেখিয়ে নেয়া ভালো। কারণ কারণ এসময় এটা পেটে লাগা মানে হয়তো খাবারে কোনোকিছু গণ্ডগোল হয়েছে বা বিভিন্ন ও মানে রোগ বা যদি কিছু হয়ে থাকে মানে ধর ধরো আগে থেকে তাহলে সেটা কিন্তু চিকিৎসা করা প্রয়োজন।

কোন রকম উম খারাপ কিছু হয়তো ছিল বা নিশ্চয়ই এরাম কিছু হয়েছে যেটা পেটে গিয়ে হয়তো পেটে মানে ব্যাথাটা শুরু হয়েছে বলতে পারো।

অ্যাঁ আমার মনে হচ্ছে বুঝলা ওটাই হয়েছে বুঝলা ফুচকা খেয়েছে তার জন্য মনে হয় পেটে problem করছে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আর ওর হয়তো তা একটা চিকিৎসা করিয়ে নিতে বলবে অ্যাঁ মানে, ডাক্তার-টাক্তার দেখিয়ে medicine টা নিতে বলবে, দেখবে অ্যাঁ মানে ঠিক হয়ে যাবে সেরকম ওম ভয়ের কারণ বলতে কিছু নেই খুব একটা। সেটা তো ওকে বললাম বাবু ও বলছে যে আজ কদিন দেখি কি হচ্ছে দেখি তারপর দেখাবো বলছে। তো এখন দেখি আশা করি ঠিক হয়ে যাবে কারণ গ্রামে একটা ডাক্তার দেখিয়ে গ্রামে যে আমাদের যে মানে হ্যা~ বললাম যে সে হাতুড়ে ডাক্তার বলে না দিয়ে নিয়ে এলাম ওষুধ তো।

হ্যাঁ সেটা ঠিক হয়ে যাবে মানে ওখানে যেহেতু medicine দিয়েছে হয়তো ছোটখাটো কারণ যদি থাকে gas বা acidity বা অম্বল এসব কিছু যদি হয়ে থাকে না আহ তাহলে খুব উম মানে তোর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হয়তো ওষুধটা পড়ার পর কালকে থেকে

দিয়ে এখন কোথায় আছো? আহ এখন আছে বলতে এইতো মানে বিকালের দিক হল তাই মানে বেড়াতে বেরোলাম বন্ধুদের দিকে তা সে ভাবলাম যে তোমায় একবার call টা করেনি মানে তখন তো, ও সেই~ দিন আর কি ভালোভাবে কথা হলো না মানে একটু তুমিও ব্যস্ত ছিলে আমিও ছিলাম তারপরে তো আর call করা হলো না আহ তাই দেখলাম একবার দুলালকে call করে দেখি। তা আহ র কি রকম মানে কেমন আছে কিনা? আহ কেমন চলছে তার তার পড়াশুনা সবকিছু আর কি।

এখন আছিস বলতে গেলে তোমার অ্যাঁ আমাদের আজকে দুপুর তিনটে থেকে একটা match ছিল হ্যাঁ মানে কি বলতো ধরো আমরা practice তোমাকে বলেছিলাম আগে যে আমরা খেলি football। তো অ্যাঁ মানে আমরা গেছিলাম ওদের গ্রামে যেটা হয়েছে প্রদুম কাদি না কি বলছে, দিয়ে এদিকে আমরা আজকে গিয়েছিলাম তো ওদের আজকে সবাই বাড়িতে ছিল তো আমাকে বলল যে আজকে match খেলতে আসব। তো আজকে তিনটা থেকে match ছিল দিয়ে এই এক ঘণ্টার মতো খেললাম। দিয়ে ধরো কি বলবো খুব দুঃখের মানে ব্যাপার ধরো আজকে হেরে গেলাম দিয়ে একটু তাই মানে মন খারাপ হয়ে গেছে বুঝলা? ও দেখো তো খেলা মানে কিন্তু একটা হার জিতের ব্যাপার মানে বলতে গেলে। মানে পৃথিবীতে তুমি যে কোন কাজই করো বা যেটাই করো তো সেটাতে কিন্তু দুটোই উত্তর মানে একটা হচ্ছে হারতে হবে নয় তোমার জিততে হবে। এটা একটা ব্যাপার যে এ তুমি জিতে গেলে মানে তুমি, এই মানে জয়ী হয়ে গেলে মানে তুমি অনেকটা বড় হয়ে গেলে সেটা না বা হেরে গেলে তুমি ছোট হয়ে গেলে বা অনেকটা নিচে নেমে গেলে সেটা না। মানে কি মানুষের কিন্তু এক চেষ্টার ফলে কিন্তু মানুষ সব সময় সফল হয় না মানুষকে কিন্তু বিভিন্ন প্রকার চেষ্টা করতে হয়। মানে এই হয়তো হাজার চেষ্টা করে মানুষ সফল হয় কেউ আবার একটা

কোন জায়গাটা তোমাদের পরিবর্তন করতে হবে এটা থেকেই কিন্তু তোমরা বুঝতে পারলে বা নিজের দলের যে weight বা ওজন তুমি সেটা বুঝতে পারলে যে তোমাদের দল এখন কেমন ভাবে আছে গতিতে, ঠিকঠাক আছে কিনা বা কিছু পরিবর্তন করতে হবে কিনা হ্যাঁ এটাই কিন্তু বোঝায় অনেক হারের ক্ষেত্রে। আর পরবর্তীকালে যে team হারে সে team কিন্তু জেতার জন্য আপ্রাণ মানে লড়াই করে যায় আর কি বললে হবে। আর হারতে হারতে কিন্তু মানুষের জিতটা একদিন চলে আসে অনেক ক্ষেত্রে হারতে হারতে তোমরা ঠিকই একদিন জয়লাভ করবে। সেটাই সেটাই একদম ঠিক বলেছ। অ্যাঁ কারণ দেখো আজকে বুঝতে পারলাম এটাই যে আমরা আজকে হারলাম ঠিক আছে, তো but এইখানে একটা কথা বলব আমি যে আমাদের যেগুলো ভুল ছিল ঠিক আছে মানে ধরো হয়তো আমাদের কিছু খেলার মধ্যে ভুল ছিল,

হ্যাঁ দেখো অবশ্যই আমি তোমাকে ওটাই বললাম মানে এই match টা হেরেছো বলে এটা না অ্যাঁ তুমি এর পরবর্তীতে যে সব match গুলো খেলবে সেগুলো প্রত্যেকটাই তুমি হারতে থাকবে তা না , পরবর্তী match গুলো তোমরা আরো চেষ্টা করবে মানে ভালো করার বা ভালো খেলার এর ফলে কিন্তু জয়টা

হম সেটাই। আর আমি একটা কথা বলছিলাম বলছি যে অ্যাঁ আমাদের যে অ্যাঁ school এ যে annual sports খেলা হয় না মানে ধরো মানে আর কি বলতো মানে আগে তো আমরা school এ পড়তাম এখন হয়তো আমরা college এ পড়ছি তো আমাদের আমার মানে অনেক sir sir মানে চেনে আমাকে তো

আহ তো আমি ভাবলাম মানে তুমি তো যাও উম তুমি যাবা মানে একই আমরা পড়তাম তো একসঙ্গে বা বন্ধু হয় তাও অ্যাঁ বলছি তুমি যাবা কি তাহলে ভালো হয় একসঙ্গে গেলে মানে বুঝতে পারছ তুমি একটুখানি করতে আমিও করতাম তাহলে ভালো হতো sir এর। হ্যাঁ দেখো তুমি কথাটা ঠিকই বললে যাওয়া যেতেই পারে। কেন যাব না ধরো, sir আমাদেরকে ডেকেছে। আমরা যেহেতু ex student আমাদের তো একটা কর্তব্য মানে school প্রতি কিছু করতে পারলে আমরা খুবই নিজেদেরকে গর্বিত মনে করব তো তা খেলাটা কবে বা আর কিভাবে শুরু হবে বা কতদিন চলবে sir কি কি সে সম্পর্কে তোমাকে কিছু বলেছে? হ্যাঁ কিছু বলেছে বলতে গেলে তোমার আমাকে sir বলল যে আহ মানে কি বলতো ধরো প্রথমে দু~ দুদিন খেলা হবে তো এ ওগুলো মানে এরকম কি বলতো? অ্যাঁ ধরো হয়তো অ্যাঁ মানে প্রথমে খেলা করালো তো এখন মানে যে ধরো first হলো বা যে ভালো ধরছে বা ভালো ‌খেলছে, এ সেগুলোকে হয়তো choice করবে তারপরে যখন হয়তো অন্যান্য school এ নিয়ে যাবে তো sir বলল যে এখন আমরা এগুলো আহ সামলে নিচ্ছি তো এগুলো নিয়ে problem হবে না, তো যখন নিয়ে যাব তখন তোরা যাবি আমাদের সঙ্গে। মানে কি বলতো এবার ধরো কি বলতো তোমাকে একটা কথা আমি বলিনি আগে যে হয়তো একটা master অ্যাঁ অন্য গ্রাম থেকে সেখানে master ই করছে তো এবার ধরো এখানে ব্যাপার আছে তোমার ধরো যেকোনো চায় না, এবার ধরো যেতে গেলে কিছু জিনিস লাগবে হয়তো চায় না বা যাতেই যাই আহ তো এগুলোর জন্য মানে ব্যবস্থা করার জন্য আর কি আমাকে বলল যে তাহলে তুই একবার দেখা করিস অ্যাঁ আসবি তো আমাকে বলল যে, অ্যাঁ তুই আসবি plus তোর যদি বন্ধু থাকে তাহলেও বলবি তার জন্য তোমাকে মানে বলছি আমি। তুমি যাবা? জেলে ভালো হয় হ্যাঁ কেন যাব না দেখো sir যেহেতু ডেকেছে sir মানে অ্যাঁ সেটা তো যাওয়া যেতেই পারে বা যেতেই হবে মানে ওই ওই দিনটা মানে sir দের সাথে থাকার বা তাদের হাতে হাতে সাহায্য করার আর তা আর খুব ভালো লাগবে তোমারও দেখবে নিশ্চয়ই খুব ভালো লাগবে দুজন মিলে একসাথে থাকবো দেখা হবে ভালো হবে, আনন্দ হবে এবং sir দের সাথে দেখা হয়েও আমাদের খুব ভালো লাগবে এ এবং sir দের হাতে হাতে আমরা সাহায্য করে দেব খুব খুব ভালো একটা ব অ্যাঁ মানে এ তুমি কিন্তু decision নিয়েছো যে যাব বলে এটা থেকে কিন্তু আমাদেরও ভালো লাগবে, মানে sir দের সাথে সবকিছু করতে।

এগুলো তো এখন খেলা হয় তো তোমাদের school এ কি এখন মানে ওরকম কিছু চলছে খেলা ? না দেখো আমাদের school এ চলছে বলতে গেলে কিছু দিনের এর মানে মধ্যেই একটা মানে primary school এর যেগুলো তুমি খেলাটা বলছো তো সেই খেলাটা মানে অন্য একটা school এ অ্যাঁ school এ গিয়ে কিন্তু মানে আমাদের primary school এর যে সমস্ত ছাত্রী গুলো আছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং

কিংবা ভালো রকম প্রদর্শনী দেখাতে পারিনি ফলে তারা কিন্তু সেরকম prize পায়নি। কিন্তু যারাই খেলেছে এ~ মানে যারাই জিতেছে তারা অনেকটা পরিশ্রম করেছে এবং উম প্রদর্শনী দেখিয়ে কিন্তু পুরস্কার ছিনিয়ে নিয়েছে। তা আহ আমি সেদিন sir এর সাথে দেখা হল এই নিয়ে কথা বললাম sir বলল হ্যাঁ ভালোভাবেই খেলাটা বেশ পরিচালনা হয়েছে এবং আমাদের অনেকেই কিন্তু ওখান থেকে পুরস্কার এনেছে। এ~ মানে খেলাটা ঠিক হয়ে গেছে অনেকদিন আগেই মানে বুঝলে তো আমাদের যেটা। অ্যাঁ কিন্তু ওনাদের যে

হম সেটাই। এ মানে কি বলতো ওটা তুমি ঠিকই বললা, অ্যাঁ আর আরেকটা একটা কথা মানে কি বলতো যেটা ধরো মানে, প্রত্যেকটা school এ তো মানে একটা date আছে খেলার, এবার হয়তো তোমাদের অ্যাঁ হয়ে গেছে primary school এ খেলাটা তো আমাদের এখনো হয়নি আর যেটা বললাম যে high school এর খেলাটা হয় মানে ওটাও ধরো আমাদের আমাদের এখন চলছে school এ তো এবারটো ওখানে একটা কথা আছে আমার মানে ওখানে ধরো আহ তোমার আমি কিন্তু প্রতি বছর ওখানে একটা মানে কি বলতো ধর এমনি অন্যান্য খেলা খেলাগুলো যেমন ধরো তোমার high jump long jump ওগুলো পাইনা কিন্তু একটাই খেলা আমাদের থাকে মানে public মানে ধরো যারা school এ পড়তো তারা কিন্তু এই খেলাটা তে মানে নিতে পারে হ্যাঁ সেটা হচ্ছে তোমার ষোলোশো meter run আছে একটা অ্যাঁ ওটাতে আমি প্রতিবছর অংশগ্রহণ করি তো সামনের বছর আমি third হয়েছিলাম অ্যাঁ তার আগের বছর তোমার কিছুই পায়নি ধরো চেষ্টা করেছিলাম ঠিক আছে তবে আমি খেলি তখন। অ্যাঁ তারপর এখানে একটা কথা হচ্ছে যে এ বছর ভাবছি আমি অনেক team এ খেলে এসেছি ভাবছি এ বছর আমি first হব। তো আহ আমাকেও sir বলেছে আমাদের team এ আমি জানতাম। আমাকে বলেছে এবছর নিবি না? তো আমি বললাম হ্যাঁ sir নেব, আমি তখন sir বলছে মানে মানে আসবা এরকম ধরনের কথা বলল। হ্যাঁ দেখো, school এর খেলাগুলো কিন্তু খুবই interesting আর একটা ব্যাপার কি যেটা তোমাকে আমি বললাম অ্যাঁ মানে school এর দেখবে যে কোন পুজো বা যে কোন cultural program বা annual sports থেকে শুরু করে সবকিছু তেই কিন্তু তুমি যারা ex student বা যারা senior student মানে twelve বা eleven এর student তাদের হাতে কিন্তু সবকিছু দায়িত্ব থাকে। এই আর একটা জিনিস দেখবে school এর কোন একটা কাজ হলে বা কোন কিছু অনুষ্ঠান হলে সেখানে কিন্তু মানে তোমার ex student দের একটা জায়গা থেকেই যায়। হয়তো সেই হিসাব থেকেই sir তোমাই বলেছে যে তুই খেলাতে অংশগ্রহণ করতে পারবি। তোরা যদি করতে চাস বা একটা ভাল দিক বলতে গেলে যে এখন‌ও ex student দের মর্যাদা আ বা অধিকার school এ রয়ে গেছে হয়তো তারা school ছেড়ে দিয়েছে তাও।

হ্যাঁ দেখো যেতে হবে বলাটা ঠিক ঠিক তুমি যতটা গুরুত্বপূর্ণ মনে করছ হবে এ মানে মনে করছ তার থেকে অনেক বেশি মনে করছি, যেতেই হবে, মানে যেতে হবে না যেতেই হবে। মানে আমাদের যাওয়াটা মানে একদম একান্তভাবেই মানে গুরুত্বপূর্ণ বলতে গেলে school এর কোন কাজে এই যে আমরা ex student হয়ে হয়তো সাহায্য করছি বা sir দের পাশে গিয়ে দাঁড়াচ্ছি এটা কিন্তু sir দেরও খুব ভালো লাগছে বা আমরা এই ধরনের মানে কাজকর কর্ম করছি বা sir দের কে হাতে হাতে সাহায্য করছি, সেটাও খুব ভালো। তো মানে তুমি একটা জিনিস হয়তো লক্ষ্য করবে এ তোমার তো বাড়ির কাছেই বলছো তোমার high school টা ঠিক আছে? তো আমারও বাড়ির কাছে একটা school আছে এ তা সেখানে কি হয়েছে মানে তোমার ওই ওই যখন সরস্বতী পুজো হয় ধরো দূর দূরান্তের অনেক student থাকে যারা ধরো যেতে পারে না মানে ওই রাত সরস্বতী পুজোর আগের দিন রাতে

যদি পরের দিন sir দের কোনরকম উম পুজোতে অসুবিধা না হয়। তা তুমিও নিশ্চয়ই করেছো ও তা তোমার দু একটা কথা বল মানে school এ তোমরা সরস্বতী পুজোয় কি কি করতে বা কেমন ভাবে sir দেরকে হাতে হাতে সাহায্য করতে। হম সেটাই মানে কি বলতো অ্যাঁ ধরো ওই তো আমাদের school এ ওই তো কিছুদিন আগে সরস্বতী পুজো হল তো তো এবার ধরো আমরা আগে পড়তাম তো sir আমাদেরকে চিনত দিয়ে আমাদের কিছু friends ছিল আমরা একসঙ্গে পড়তাম তো আমাদেরকে ভালোভাবে চিনত sir অ্যাঁ এবার sir আমাদেরকে বলল একদিনকে যে তো সামনে সরস্বতী পূজা আসছে তো এখন যারা মানে junior আছে তো ওরা তো সেরকম কিছু পারবে না তো তোরা আসবি দিয়ে আমার কিছু help করবি বা মানে কি বলতো সরস্বতী পুজো মানে একটা ঠাকুর মানে ধরে নিয়ে আসতে হবে। তো এবার ধরো অ্যাঁ sir তো কিছু করতে পারবে না যাই করব সে আমরাই করবো বা আমাদের senior রা হোক বা আমাদের junior junior মিলে এই মানে সবাই মিলে গিয়ে ধরো ওখানে ঠাকুর দেখে এলাম বললাম সবকিছুই করলাম। তারপরে আরো কিছু ধরো অ্যাঁ তো গান বাজনা হয়েছিল নাচ প্রতিযোগিতা সব হয়েছিল, অ্যাঁ এইগুলো সব কিছু আমরা আর কি মানে এই করলাম, মানে একসঙ্গে থেকে সব কিছু sir এর হাতে হাতে মানে থেকে আর কি সাহায্য করলাম তো sir বলল হ্যাঁ, ভালো লাগলো তো বেশ ভালই হয়েছিল বুঝলা? হ্যাঁ দেখো মানে school এর কাজ হাতে হাতে যদি ই মানে

আমি ওটা করে দিয়েছি এটা কিন্তু sir দের ও খুব ভালো লেগেছে এবং আমরা যে করতে পেরেছি school এর জন্য আবার বিশেষ করে দেখো আমরা যার জন্য করেছি সেটা হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী দেবী আমরা কিন্তু মনে ভক্তি রেখে বা মনের মধ্যে কিন্তু, ভক্তিটা নিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়ে এসেছি মানে এটাই কি স্বরস্বতী পুজো মানে কি হচ্ছে বলতো? এটা পুরোটাই কিন্তু ও~ যারা শিক্ষার্থী বা যারা পড়াশোনার মধ্যে জড়িত তাদেরই পুজো ধরতে গেলে মানে বিদ্যার দেবীর আরাধনা করা হয় । আর তুমি দেখবে হয়তো সরস্বতী পুজোতে দেখবে, এই গ্রামে এই যেখানে ধরো তুমি অন্যান্য পুজো গুলো দেখবে চারটে পাঁচটা করে হচ্ছে। সরস্বতী পুজটা দেখবে তার জায়গায় তার double হচ্ছে দশটা, বারোটা, পনেরোটা সবসময় কিন্তু ঘরে ঘরে পূজো পালন করছে, কেউ পাড়ায়, কেউ আবার ক্লাবে মানে সরস্বতী পুজোটা এমন একটা পুজো ও~ মানে অনেক পরিমাণে কিন্তু মানে আরাধনা করা হয়। মায়ের মূর্তি দিয়ে এই~ এই সরস্বতী পুজোর সময়টাতে। সেটাই সেটাই কেন বলতো কারণ হচ্ছে কি বলতো? মানে প্রত্যেক বাড়িতে দেখবা মানে কি বলতো একজন না একজন হোক বা কেও মানে সেটাই মানে যেই দেখবে মানে কি বলতো মানে বাড়ি প্রত্যেক বাড়িতে কিন্তু একটা করে বা মানে সবাই কিন্তু পড়াশোনা করে, তো পড়াশোনা করলে কি বলতো আমাদের তো অ্যাঁ মানে বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী মা সরস্বতী তো সেটার জন্যই সবাই করে আর কি বাড়িতে যেমন ধর আমরাও করি বাড়িতে, মানে আমি আমরাও করি বলতে গেলে মানে কি বলতো? এই তোমার ধরো সামনে বছর করেছিলাম তো এ বছর আর পারলাম না, অ্যাঁ কারণ বুঝতেই পারছ এখন কি চলছে? মানে একটু আর্থিক problem এর দিক থেকে পারলাম না করতে তো সামনের বছর আবার ভাবছি করব মানে এ বছর পারলাম না কারণ একটু আর্থিক অব~ অবস্থা একটু খারাপ ছিল। এবার ধরো যে কোন ঠাকুর করলে তো তোমার তিন বছর করতে হয়, আহ তো আমরা এক বছর করেছি তা এক বছর gap গেছে, আবার ভাবছি সামনের বছর করব। আর এছাড়াও ধরো আমাদের গ্রামে হয়েছে, অনেকটাই হয়েছে ঠাকুর। হ্যাঁ দেখো তুমি যেটা বললে এটা ঠিকই মানে আর্থিক সমস্যাটাও একটা কিন্তু উ সমাজে খুব বড় কারণ বা সমাজে খুব একটা কি বলবো তোমায় দুর্নীতিগ্রস্ত মানুষ মানে সমস্যার মধ্যে পড়তে হয় হয়তো। তো বিভিন্ন কারণে হয়তো আর্থিক সমস্যা দেখা দেয় যেমন তুমি একটা আহ ব্যাপার যদি মনে থাকে তোমার বা অ্যাঁ তুমি হয়তো দেখে থাকবে যে এই যে COVID nineteen পরিস্থিতি এই এই COVID nineteen যে virus টা ধরো এসছে বিদেশ থেকে আমাদের দেশে যখন আক্রমণ করে বা ঢুকে পড়ে তখন দেখবে দেশের সমস্ত school, college, office এর সব কাজকর্ম বন্ধ ছিল এমনকি কি হয়েছে দেশে কিন্তু প্রচুর অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে বা অর্থের কিন্তু উম মানে প্রচুর উম কি বলবো তোমায় মানে এ প্রচুর অর্থ খরচ হয়েছে ফলে কি হয়েছে অর্থনৈতিক যে শৃংখল ছিল সেটা কিন্তু ভেঙে পড়েছে বা অর্থের ভান্ডার কিন্তু শূন্য হয়ে পড়েছে। ফলে কিন্তু দেশে বিভিন্ন রকম সমস্যা এসেছে সেই সমস্যার মোকাবেলা করতে কিন্তু আমাদের অ্যাঁ আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই একটা কথা বলা যেতেই পারে মানে এই অর্থ

অ্যাঁ তৈরি হবে না ফলে কিন্তু সমাজের অ্যাঁ খ~ ক্ষতি হবে বলতে গেলে তাই অর্থনীতি ব্যাপারটা সঠিকভাবে চলাটাই অ্যাঁ ভালো বলে আমার সেটাই সেটাই একদম ঠিক বলেছ তো অর্থ তো মানে কি বলতো main মানে কি বলতো? এখনকার মানে এই generation এ তোমার টাকা ছাড়া কিছু নেই বুঝলা, টাকা হয়ছে main জিনিস ঠিকই বলেছ তুমি। হম অ্যাঁ তো বলছি যে, তোমাদের তাহলে খেলাটা আহ এখন তাহলে সু মানে চলছে নাকি তাহলে তোমাদের যেটা বলছি school এর খেলাটা যে high school এর খেলাটা? হ্যাঁ দেখো high school এর খেলাটা যতদূর সম্ভাবনা মানে sir এর সাথে কথা হল সেদিন আমার রাস্তায় sir এর সাথে আজকে দেখা। তো sir আমায় গাড়ি দাঁড় করিয়ে বললো যে কি এমনই একটা তো তোরা তো জানিস এই প্রতিবছরের মত এ বছরও আমরা school এ একটা অ্যাঁ মানে annual sports এর আয়োজন করেছি তা তোরা যদি যাস তাহলে খুব ভালো হবে, তোরা তো জানিস যে এখনকার ছেলে মেয়ে সেরকমভাবে school এ আসে না বা তারা ঠিকভাবে দায়িত্ব নিতে পারবে না তাই তোরা যদি যাস ওই মানে ওই দুদিন আর কি তাহলে একটু সাহায্য করবে আমাদের কে ফলে আমরা কিন্তু যে এই মানে programme টা আরম্ভ করেছি যে sports টা সেটা কিন্তু খুব সহজেই অনায়াসে আমরা শেষ করতে পারব। তা আমরা sir কে আমি আমি আর কি sir কে কথা দিয়েছি যে বেশ sir আমরা যাব দুদিন এবং গিয়ে ওখানে থেকে কিন্তু আপনারা যে sports টার আয়োজন করেছেন সেটা সুন্দর ভাবে আমরা অনুষ্ঠিত করে আসবো। তা sir ও বলল বেশ তাহলে তোরা আসিস এই এ~ এই অব্দি sir এর সাথে আর কি কথা হয়েছে বুঝলি তো? তো তা আমরা ভাবছি মানে বন্ধুরা মিলে আলোচনা করলাম যে আমরা অ্যাঁ যাব একদিন school মানে sports টা যেদিন থেকে শুরু হবে সেদিন বা তার পরের দিন। হম সেটাই আর একটা কথা কি জানো তো আমি একটা জিনিস মানে আমাদের গ্রামে যে primary মানে school আছে ঠিক আছে, অ্যাঁ তো ওখানে তোমার আমাদের একটা master বলল যে মানে বলছে যে তুই তো মানে বলছে গ্রামে মানে আমাদের school এ একটা মানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য মানে একটা ই দরকার মানে ছেলের দরকার ঠিক আছে? তো এবার তোমায় কি বল তো এবার ধরো একটা master ছিল না ও একটা training এই গেছিল তো আমাকে বলল তা আমাকেও বলেনি বলেছিল একটা দরকার আছে তো আমি sir কে গিয়ে বললাম যে হ্যাঁ আমি তো অনেক পড়া করি বা পড়াশোনা করেছি বা জানি তো আমি যাব,

হ্যাঁ দেখো এটা একটা গর্বের বিষয় যে ওই school এর ছাত্র হয়ে ওই school এ অ্যাঁ মানে পড়াশুনা করা বা বা শিক্ষকতা মানে শিক্ষকতার কাজ করবা এটা কিন্তু খুব ভা

তুমি সময় পেলে এ call কোরো একদিন ঠিক আছে? ঠিক আছে বেশ হ্যাঁ, ঠিক আছে বেশ হ্যাঁ bye । বেশ ঠিক আছে রাখো তাহলে bye হ্যাঁ?

Arbi Arbi আপু, কেমন আছেন? এইত Arbi ভালো আছি, আপনি কেমন আছেন? হে Arbi ভালো ভালো, ভালো আছি আচ্ছা শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন, এখন কীরকম feel করতেসেন? এই আপু এখন Arbi মোটা মুটি সুস্থ আছি উম আচ্ছা কী ধরনের সমস্যা face করতিসে~ করেসিলেন?

ও আচ্ছা

বর্তমান যে মানে, weather যেরকম change হচ্ছে এটাতেও মানে স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে প্রতিটা পরিবারেই এখন দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা গুলো চলতেসে হম হ্যাঁ আমার অনেক দিন ছিল প্রায় বিশ, পঁচিশ দিন ধরে এক টানা ও হ্যাঁ হ্যাঁ এরকমই তো শুনলাম আপনি নাকি অনেক অসুস্থ, তো আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কেমন আছে? এখন Arbi সবাই ভালো আছে, আম্মুর ও জ্বর ছিল এক সাথে আম্মুর দু দিন আমার~ আম্মুর আগে হয়েছে আমার দুই দিন পরে হয়ছে আচ্ছা, হ্যাঁ এইরকম মানে এখনকার সময়টাই তো এরকম যাচ্ছে, মানে হটাত গরম হটাত ঠান্ডা রাতের বেলা ঠান্ডা সকাল বেলা ঠান্ডা কিন্তু মানে উম একটু দুপুর বেলা একটু গরম থাকে, যেটা মানে, শরিলের সাথে মানান সহ হচ্ছে না যে মানে কোনটা কোন ভাবে নিবে এই জন্য সমস্যা গুলো দেখা যাচ্ছে বেশি আর বর্তমান আবহওয়াটা তো এই রকম ই যাচ্ছে, এইগুলো আমাদের মানে, সচারচর দেখা যাচ্ছে প্রতিটা মানুষেরই একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে এ গুলো সমস্যা আ মূলত, মূলত আমাদের কিছু কিছু bad habit এর কারণ এ ও এই সমস্যা গুলো দেখা দিচ্ছে, সাস্থ্য সচেতন না তেমন যার কারণ এ কিন্তু এ সমস্যা গুলো উম উম বেশি হচ্ছে আমাদের মাঝে হম জী আপু, এখন বর্তমানে, অনেকেই সাস্থ্য সচেতন না হম হ্যাঁ হ্যাঁ তা মানে, নিজেদের যত টুকু মানে খাদ্যাভ্যাস এর পরিবর্তন সঠিক ভাবে খাদ্যাভ্যাস maintain করতেসে না তারপরে

তার পরে pressure high pressure তার পরে যে এন বিভিন্ন ধরনের সমস্যা গুলো দেখা দিচ্ছে, diabetes হচ্ছে এখন তো মানে diabetes রুগীর সংখা মোটামুটি দেখা যাচ্ছে সত্তর percent হয়ে যাচ্ছে হ্যাঁ আপু, অনেকের ই সমস্যা এই এন হ্যাঁ বর্তমান অবস্থা এইগুলি আমরা মানে দেখা যাচ্ছে ইটা শুধু মানে খদ্দের bad habit এর কারণ এই নয় বিভিন্ন সমস্যা পারিপার্শিক দিন আমরা

মানব দেহে এখন রোগ প্রতিরোগ ক্ষমতা কমে গেছে যার ফলে আমরা মানে সহজেই, একটা রোগ কে প্রতিরোগ করতে পারতাসি না, ও হুট করে আমাদের বিভিন্ন ধরনের antibiotic জাতীয় drugs গ্রহণ করতে হয়, আর আমরা দেখা যাচ্ছে, কোনো সাধারণ সমস্যা মনে করে জ~ জ্বর সর্দি কাসি এগুলো আমরা উম এগুলো হলে আমরা কোন ডাক্তারের শরণাপন্ন না হয়ে, নিজেরাই pharmacy থেকে নিজেদের মতো করে medicine নিয়ে খেয়ে ফেলি এগুলোর কারণে কিন্তু আমাদের শরীররে ধীরে ধীরে উম মানে বড় ধরনের বাঁধাবে বাসা বাধবে এখানে কেউ ডাক্তার দেখায় না ডাক্তার এর কাছে যেতে চায় না তো pharmacy থেকে ওষুধ এনে খায় তো অনেক সময় reaction করে, তো ছোট রোগ থেকে অনেক বড় বড় রোগ ধারণ করে

মানে মূল মূল যে গ~ গঠন গুলো আছে মানে বিশেষ করে দাঁত, চোখ এই ধরনের উম এই এই গুলো কিন্তু একদিন পর পর বিশেষ করে তিন মাস পর পর এগুলো, health check up এর জন্য ডাক্তার এর সরনা পণ্য হওয়া জরুরি কিন্তু আমরা এগুলো তা মোটেও করতেসি না করি না

এগুলো, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই বর্তমান দেখা যাচ্ছে অ্যাঁ বড়দের পাশাপাশি য~ আমরা বড় রা যেরকম অ্যাঁ চল্তেসী খেয়াল খুসি মত দেখা যাচ্ছে ছোটদের আম~ আমদের নতুন প্রজন্ম, তাদের ও আমরা সঠিক ভাবে অ্যাঁ যত্ন নিতে পারতেসি না, তাদের সাস্থ্য সম্পর্কে, আমরা সঠিক guideline দিতে পারতেসি না যার ফলে

দাঁত মাজা, তারপরে খাওয়ার পরে হাত ধোয়া, অ্যাঁ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমানো এ এ ধরনের ছোটো ছোটো উদ্যোগ গুলো আমরা ছোটো বা ছোটো বাচ্চাদের কে প্রথম থেকেই যদি আ গ্রহণ করাই, সে ক্ষেত্রে কিন্তু এটা তাদের অ্যাঁ habit good habit এর মধ্যে অ্যাঁ থাকবে এগুলো বড় হলে তারা তখন উম চর্চা করতে পারবে যার ফলে কিন্তু তারা সাস্থ্য টাকে ভালো রাখার জন্য এ ধরনের উদ্যোগ গুলো চত থেকেই নিতে পারবে, কিন্তু আমরা বড়রাই এটা maintain করি না ছোটো দেরকে শিখা~ শিখাছি না যার ফলে কিন্তু দিরে~ ধীরে ধীরে তারা মানে এই ধরনের উম মানে habit গুলো

অনেক সমসার সম্মুখীন হইতে হয়েসে, রোগ প্রতিরগ ক্ষমতা এখন মানুষের শরির এ খুব ই কম হ্যাঁ হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ধরনের অ্যাঁ খাদ্য আমাদের গ্রহণ করতে বলছে, বিশেষ করে vitamin A, vitamin C আমিষ জাতীয় খাবার protein তারপরে স্নেহ জাতীয় খাবার গুলো আমাদের শুধু vitamins minerals গুলো খেলে~ খা~ খেলেই অ্যাঁ মানে গ্রহণ করলেই কিন্তু আমাদের সাস্থ্য টাকে ভালো ও উম যথেষ্ট না সতের পাশাপাশি protein নিতে হবে iron নিতে হবে এগুলো মানে সঠিক মাত্রায় নিব বলে একদিন মানে হুট করে অনেক গুলো গ্রহণ করলাম, তারপরে নেই, এধরনের এ এমন ভাবে অ্যাঁ গ্রহণ করা বা উম এটা কিন্তু স্বাস্থ্য সচেতন নাগরিক বা স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে অ্যাঁ হচ্ছে না কারণ আমাদের নির্দিষ্ট দিন উম নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমান অ্যাঁ calorie বলেন বা বিভিন্ন উম vitamin জাতীয় যে ধরনের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়মিত পরিমিত ভাবে গ্রহণ করতে হবে আমরা যদি মানে গ্রহণ করি না করি সে ক্ষেত্রে কিন্তু, হিতে বিপরীত হয়ে যাবে যার ইটা কিন্তু আমাদের সাস্থ্যতাকে আরো হুমকির মধ্যে ফেলে দিবে মানুষ এখন, ভারী কেবল মশলা যুক্ত খাবারএ খুব অভস্ত হয়ে গেছে এন হ্যাঁ হ্যাঁ, টা তো অবস্যই মশলা যুক্ত খাবার, sugar জাতীয় খাবার গুলো বেশি বেশি খাওয়া হচ্ছে sugar মানে sugar টাকে মানে sugar নিতে হবে কিন্তু sugar টা না নেওয়ার ফলে কিন্তু diabetes উ উচ্চ রক্ত চাপের মত সমস্যা দিয়ে যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা এ ধরনের সমস্যাগুলো বেশি face করতেসে উম জী আপু আমা~ আ আমাদের পরিবারে পরিবারের মানে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি তো পরিবারকে সচেতন করতে হবে, আমরা যতটুকু জানি আমাদের অ্যাঁ বিশেষ করে যারা আমাদের পরিবারে ষাট উর্ধ যারা আছে তারা অনেকেই কিন্তু এ ধরনের ওম মানে শরির টাকে সুস্থ রাখতে হলে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি তারা অনেকটাই উম মানে অনেকেই এ ধরনের, পদক্ষেপ গুলো জানেই না এ ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যারা জানি তাদের প্রয়োজন মানে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে জানানো তাদেরকে সচেতন করা সেই হিসাবে তাদের এন কে guideline করা উম জী আপু

হবে, তারপর পরিবার কেও সচেতন করতে হবে এন হ্যাঁ হ্যাঁ টা তো অবশ্যই একটা মানুষ যদি সচেতন হয় তাহলে তার পরিবারটা সচেতন থাকবে, আর একটা পরিবার সচেতন হলে এ ভাবেই ধীরে ধীরে একটা সমাজ সচেতন হবে, সমাজে এ একটা পরিবার সচেতন থাকা একটা সমাজ এ অ্যাঁ সচেতনতা বৃদ্ধির জন্য অনেকটাই গুরুত্ব পূর্ণ উম জী আপু আমাদের স্বাস্থ্য টাকে ভালো রাখতে স্বাস্থ্য fit রাখতে হলে সুসম খাদ্য গ্রহণ করতে হবে অ্যাঁ বিভিন্ন রাসায়নিক ভাবে~ আমরা যখন যাই গ্রহণ করতেছি তাতেই ভেজাল বিশেষ করে আহ যেগুলো মানে বাইরের fast food যেগুলো আমরা বে~ মানে গ্রহণ করতেসি এগুলোতে hygienic maintain করে কিন্তু ততটা অ্যাঁ serve করা হচ্ছে না যেগুলো আমরা অনায়াসেই বাইরে গেলে বলেন বাজে কোন উম এগুলো আমাদের bad habit এখন বর্তমানে তৈরী হয়ে গেসে আমরা অনায়াসেই এই খাবারগুলো গ্রহণ করতেসি এটা সাস্থ্য স~ মানে কতটা সাস্থ্যের জন্য ঝুকি পূর্ণ টা আমরা কিন্তু বুজতে পারতাসি না বিস~ আমরা এ ধরনের খাবার গুলো যদি নিজে ঘরে তৈরি করে স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করে যদি গ্রহণ করি এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো থাকা যায় উম হ্যাঁ তো ঘরে বসেও এরকম মসলা ছাড়া কম মশলা দিয়েও খাবার বানানো যায় হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই তা মানে যা পরিবারের বয়সের তুলনায় বয়~ যার যেরকম বয়স খাদ্যের তা সেরকমভাবে তৈরি করা সে ক্ষেত্রে উম শরির এর পরিস্থিতি কিরকম সেই হিসাবে তাকে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে হবে ফল গ্রহণ করতে হলে গ্রহণ করি, সেখানেও কিন্তু formalin যুক্ত বিভিন্ন মানে একটা ফল বাজারে যে ফল গুলো আমরা নিতে পার~ নিচ্ছি, এখানে কিন্তু অনেক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে যেটা কিন্তু আমরা কিনে অ্যাঁ কনা সেই খেয়ে নিচ্ছি, কিন্তু আমরা কতটা ঝুকি পুরনোর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নিজেরাও বুজতে পারতাছি না জী আপু

সব খাদ্যেই ভেজাল বাজার এ, তো অনেকে আছে এন বাজার থেকে খাবার কিনে এনেও ধরুন আপেল বা এরকম কোনো খাবার কিনে এনেও না ধুয়ে খেয়ে ফেলে হ্যাঁ হ্যাঁ এইজন্য তো আমাদের প্রথমেই জরুরি হচ্ছে স্বাস্থ্য মানে স্বাস্থ্য সচেতন হতে গেলে প্রথমে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে নিজেরা যদি সচেতন হতে পারি আমাদের স্বাস্থ্য টাকে ভালো রাখতে পারব আমাদের বিভিন্ন ধরনের সমস্যা গুলো দেখা দিচ্ছে pressure, diabetes উচ্চ রক্ত চাপ এ ধরনের সমস্যাগুলো অ্যাঁ maintain মানে অ্যাঁ ইহা করতে হলে আমাদের এই খাবার উম খারাদুন~ খাদ্য গ্রহনের ব্যাপারটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য টাকে ভালো রাখতে হলে কম~ নিয়ে নিয়মিত ডাক্তারের check up এ থাকতে হবে উম উম ডাক্তার যেভাবে আমাদেরকে suggest করে সেভাবে আমাদের উম দৈনন্দিন জীবন maintain করতে হবে, বলে কিন্তু আমরা আসতে আসতে ভালো মানে স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরি করতে পারব হ্যাঁ তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে অনেক উম হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে বাচ্চাদের উপর আমাদের বিশেষ নজরদারি রাখতে হবে বাচ্চাদের রোগ প্রতিরোধ বা ক্ষমতাবৃদ্ধির জন্য বিশেষ করে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ development এর জন্য যে ধরনের খাদ্য গ্রহণ করা জরুরী যে ধরনের অ্যাঁ physical exercise কড়া জরুরি সেগুলোকে আম~ সেগুলো আমাদের প্রথম থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে যার ফলে একদিন তারা ধীরে ধীরে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে আর অভ্যস্ত হলে তাদের উম সেভাবে জীবনটাকে এগিয়ে নিতে পারবে

উম এক্ষেত্রে আমাদের প্রথমে নিজেদের সচেতনতা সচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি বাচ্চাদের যেগুলো হম প্রথম থেকে যে habit গুলো তৈরি করা বিশেষ করে খাবার আগে হাত ধোয়া হম দাঁত brush করা ঘুমানোর আগে দাঁত brush করা চকলেট জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খেলে সেই অবস্থায় দাঁত পরিষ্কার করা সাস্থ্য সম্মত মানে উম পরিষ্কার পরিছন্ন পোশাক পরিধান করা, ধুলোবালিতে যাওয়ার সময় hygienic maintain করা অ্যাঁ mask ব্যবহার করা এখন কিন্তু এই বে~ বেপার গুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে অতীব জরুরি হয়ে দাঁড়াচ্ছে অনেক জরুরী কারণ এখন এই সমস্যার জন্য খাবারের জন্য তারপর, বেম উম ঠিক মতন বেম না করার জন্য নতু নতুন রোগ সৃষ্টি হইতাছে